পিছনদিকে গাস আসে পিছনে আরেকটা বিল্ডিং আসে।

তারা প্রার্থনা করে সামনেও একজন মানুষ দাঁড়ানি মাথার মধ্যে টুপি লাগানি।

আর একটা ফটোও আসে আর এটার মদ্যে উম সাইডে একটা পোস্টার আসে চেয়ার আসে।

ছোট ছোট ছোট ছোট ঘর আসে যেইগুলো ওপরে টিন দেওয়া একটা বাইক আসে সামনে একটা ট্রাক আসে ট্রাক -এর উপরে মানুষ আসে।

এটা একটা পার্লার আসে যেটার মধ্যে চেয়ার রাখা আসে হইদিকে আর একটা চেয়ার রাখা আসে ।

এখানে একটা বড়ো রাস্তা আসে রাস্তার দিকে হাঁটিও মানুষ যার গাড়িও যার ।

পোস্টারগুলা দুইটা মানুষের ছেলে মানুষের পোস্টার আসে।

আর সামনে এভাবে তার আসে অনেকগুলা গাস আসে।

হাতির ওপরে মাহূত বসে আসে একটা মানুষ বসে আসে।

তার নীচে দুইটা চেয়ার আসে একটা চেয়ারে একটা ব্যাগ রাখা।

এক নিচে একটা লাল কালার -এর ডাসবিন রাখা।

এখানে একটা ওয়ালের মদ্যে অনেকটা এই যে হেডফোন ওইগুলা লটকানো আছে।

কোনার দিকে অনেকটা চিয়ার আসে উপরে একটা উ যেইটা শোকেসের উপরে কতটি কাগজ আসে।

আর তার সামনে ঠিক একটা গোল করি একটা কাগজের মধ্যে লে--

এখানে অনেকগুলা ঘর আসে বিল্ডিং আসে।

একটা টেবিল আসে ডয়ার আসে ওই পিছনে আর একটা মানুষের এইভাবে ফটো উঠা তার ঠিক পাশে একটা জলের দুইটা ডাব্বা আসে।

আর ওই কোণার দিকে আরেকটা গাড়ি রাখা আসে আর রাস্তার সামনে আরেকটা বড়ো ট্রাক আসে ।